এটা ফ্যান দেখা যাচ্ছে দুটো ফ্যান দেখা যাচ্ছে এবং চার পাঁচটি চেয়ার দেখা যাচ্ছে চেয়ার গুলি লাল রঙের।

সামনে নীল আকাশ দেখা যাচ্ছে সাদা মেঘ দেখা যাচ্ছে এখানে একটি টেশন দেখা যাচ্ছে টেশন এ ট্রেন যাচ্ছে -

প্লেটের উপরে খাবার রয়েছে গাজর শসা পেঁয়াজ ও দুটো চামচ রয়েছে তিনটে বাটি রয়েছে।